তখন খুব cricket খেলা দেখতাম ওর জন্য মাধ্যমিকের result টা ভালো হয়নি আর উচ্চমাধ্যমিক যখন দেই দুই হাজার আঠারো সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে আমাদের শুন্ডিক বলে একটা খেলা হয়।

খেলা পড়েছিল নবদ্বীপ বকুলতলা school এর সাথে নবদ্বীপ হিন্দু school এর। আমি হিন্দু school এ পড়তাম তখন আমাদের সেই final এর দিন sir রা গেছে মাঠে আমরাও গেছি খেলতে দিয়ে খেলা হয়েছে প্রথম first bat করেছিলাম আমরা first bat হয়ে কুড়ি over bat করে আমরা run করেছিলাম একশো ঊনত্রিশ একশো ত্রিশ করে বকুলতলা স্কুল জিতে যাবে আমি ball করতাম left hand spinner করতাম left hand off spin করতাম দিয়ে আমি ball এ গেছি চার over ball করেছি চার over এ সতেরো run দিয়েছি চারটে wicket নিয়েছি ওদের যে captain ছিল সে captain wicket টা আমি নিয়েছিলাম। ঠিক আছে এই একটা অভিজ্ঞতা খুব ভালো গেছে সেদিন আমরা champion হই last over এ দরকার ছিল ওদের ছাব্বিশ run আর হাতে তখন ছিল চারটে wicket তখন ওরা সেই run তুলতে পারেনি সেই match টা তখন আমরা জিতে যাই দিয়ে আমাদের trophy দেয় cricket school র একটা trophy দিয়েছিল যারা run up হয়েছিল তাদেরকে ও trophy দিয়েছিল দিয়ে আমাদের sir রা সব আমাদের সম্বন্ধনা জানালো যে আমরা সব last বছর সেই কজনই মধ্যে বেশিরভাগ ছেলে ছিলই class twelve পড়ে যারা pass out হয়ে গেলে আর school থাকবে না। college ভর্তি হয়ে যাবে। সেই বছর আমাদের last বছর ওই বছরটা আমাদের খুব সুন্দর ভাবে মানে school আমাদের খুব আনন্দ পেয়েছি, sir রাও আমাদের খুব ভালোবেসেছিল আর কিছু কিছু sir ছিল আমাদের commerce র যেসব sir ছিল যে sir গুলো আমাদের দুজনকে তিনজনকে খুব ভালোবাসতো

sir যে বইগুলো দিয়েছিলেন আমাদের পড়ার জন্য result র দিন সেই বইগুলো sir কে ফিরিয়ে দিয়ে এসেছি sir খুব আনন্দ পেয়েছিল কারণ ছেলেগুলো আমরা তখন পড়াশোনা করতাম আমাদের কাছে বই ছিল না। sir বই দিয়েছিল সেই বই দিয়েই আমরা পড়াশুনা শুরু করেছিলাম

দিয়ে এখনো মাঝেমধ্যে school যাই গিয়ে sir দের সঙ্গে দেখা করে আসি sir রাও খুব ভালোবাসেন এখনো জিজ্ঞেস করে কি করছো? আমরা বলি college complete করলাম এখন চাকরির জন্য পড়াশোনা করছি sir দের কোন ইয়ে থাকলে বলে যে না এই জিনিসটা করো এরপরে ভালো হবে সেরাম সেরাম শুনি আমরা

আমার তো আর কিছুই নেই এই অব্দি ছিল আমার দেখ তারপরে আরো ঘটনা গেছে school এ school এর ঘটনা তো শেষ হয় না school র একটা ঘটনা গেছিল কি তখন আমরা class eleven এ পড়তাম। school আমরা যখন খুশি আসতাম যখন খুশি যেতাম সে নিয়ে কোন চাপ ছিল না কারণ তখন আমাদের eleven twelve তো সব সময় তো আর class হয় না আজকে সোমবার সোমবার দিন আমাদের class আছে দেড়টা থেকে এগারোটা থেকে class নেই আমরা তখন school যেতাম না যে সময় class থাকত সেই সময় যেতাম school দিয়ে class টা করে চলে আসতাম কোন কোন দিন আমার private পড়া থাকতো private পড়তে যেতাম private পড়ে একবারে দেড়টার সময় class একটার সময় private ছুটি হলো একেবারে bag র মধ্যে uniform নিয়ে যেতাম school এর uniform পড়ে class এ ঢুকতাম। দিয়ে আবার class থেকে বেরিয়ে uniform ছেড়ে আবার private dress পড়ে বাড়ি চলে যেতাম এরকমভাবে class করব sir দেরও বলেছিলাম যে আমাদের private এ অসুবিধা হচ্ছে private ছুটি করলে class হবে না class করলে private হবে না sir রাও এভাবে বলে দিয়েছিল যে ঠিক আছে অসুবিধা নেই তোমাদের যেদিন যেদিন private আছে তোমরা দেরি করে আসবে অসুবিধা হবে না। ক্লাসটা করে যাবে সেই ভাবে আমরা class করে যেতাম সেটা অসুবিধে হতো না। এইভাবে ভাবে sir দের কথা মতো চলেছি দিনের শেষে result টা seventy three percent marks করেছিলাম উচ্চমাধ্যমিকে

কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল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

কলকাতার বিখ্যাত মিষ্টি,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 কলকাতায় অনেক ঘোরার জায়গা রয়েছে যেমন, আমরা সবাই জানি, ভিক্টোরিয়া, তারামণ্ডল, চিড়িয়াখানা, এখানে,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

সেয়াবেলি মানে ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া কার না ভালো লাগে। সবারই একটা না একটা ড্রিম জায়গা থাকে ঘুরতে যাওয়ার জন্য। তাই সেটা বন্ধুদের সাথে হোক চায় solo trip হোক বা চায় ফ্যামিলির সঙ্গে আমারও এরকম একটা জায়গা আছে। যেটা হচ্ছে জাপান। আমার আমার এনিমে খুব ভালো লাগে। তো আমার জাপানের culture experience করার খুব ইচ্ছা। ওখানকার খাওয়া ওখানকার আহ যে ফেস্টিভেলস হয় সেগুলি first hand experience করার খুব ইচ্ছা আছে। ওইখান কার লোকজনের সাথে আমার কথা বলার খুব ইচ্ছা আছে এবং তার ল্যাঙ্গুয়েজে শেখারও আমার খুব ইচ্ছা আছে এবং ওখানে খুব সুন্দর একটা গাছ হয় পাকুরা বলে সেটা আহ ফ্লাওয়ার্স গুলো পিঙ্ক হয়। তো আহ যেটার লিফ গুলো পিঙ্ক হয়। তো আমার ওটা দেখার খুব ইচ্ছা এবং সেটা তো খুব আহ দূরের জায়গা। কিন্তু যদি এই nine to five এর জীবনে যদি কখনো ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে বন্ধুদের সাথে পাড়ার দোকানে ঘুরতে যাওয়ার মতো ভালো জিনিস বোধ হয় আর কিছু হয়না। ওটাতে সারাদিনের স্ট্রেসও চলে যায়। সবার সাথে সবার একটা গল্প। সবার সাথে সবার একটা আনন্দের মহল। তার থেকে ভালো আমার মনে হয় না আর কিছু হয়।

লোকাল কুসিন আহ ট্রাই করার ইচ্ছা একটু tribal place এ ঘুরতে চাই। কেন না আমি ওখানকার culture first hand দেখতে চাই এবং সেটা সোলো করতে চাই। তার কারণ হচ্ছে আমার মনে হয় যদি solo travel করা যায় তাহলে সেটাতে নিজের ব্যাপারে অনেক কিছু জানা যায়। এবং যেখানে ট্রাভেল করা হচ্ছে সেখান কার ব্যাপারেও অনেক কিছু জানা জানা যায়। আর এটা কোথাও না কোথাও একটা পার্সোনালিটি তে শেপ দেয়।

তার ব্রেইনে ডাইনামিক তার ব্রেন ততটাই বেশি ডাইনামিক। সে তত বিভিন্ন ডাইরেকশন এ ভাবার ক্ষমতা রাখে। তার কারণ হচ্ছে যত নতুন মানুষকে দেখবো, যত নতুন কালচার দেখবো, যত নতুন খাবার টেস্ট করবো, আমার ততো বেশি পৃথিবীটার ব্যাপারে জানতে বাকি এবং আমার মতে এর থেকে ভালো কিছু হয়না। তো আহ ট্রাভেলিংয়ের তো অনেক গুন্ই আছে আমার তার মধ্যে থেকে এটাই সব থেকে ভাল লাগে যে, আমরা অনেক কিছু জানতে পারি। যেরকম আমরা সবাই জানি ট্রাভেলিং মানেই জাস্ট ঘোরা। ঘোরা কার না ভালো লাগে? যাকে জিজ্ঞেস করবো তারই অবশ্যই ঘুরতে ভালো লাগে। ছোট থেকে বড় সবার ঘুরতে ভালো লাগে। এটা আমরা সবাই জানি। যখন আমরা আহ কোথাও ছোটোখাটো জায়গায় ঘুরতে যাই বা কোনো দূরে কোথাও ঘুরতে চাই বা কোনো বড় trip family র সাথে হোক বা ফ্রেন্ডের সাথে হোক, কার না ভালো লাগে? সবাই এক কথায় ঘোরা মানে যে কোনো দূরে যাবো বা কাছে পিঠে যাবো

শান্তি লাগে। এবার কেউ যদি আমার আমার পার্সোনালি পাহাড় খুব ভালো লাগে। কেউ যদি কোনোদিন আমায় বলে এসে যে পাহাড়ে যাবি না সুমুদ্রে যাবি? আমি এককথায় পাহাড় যাবো। কারণ পাহাড় আমার

আহ এরকম হতো যে, বন্ধুদের দের সাথে আমরা কোথাও পাহাড়ে গেছি এবং সেই শীতের রাতে হাতে একটা ম্যাগি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, পাহাড়ের ভিউ দেখছি, আর মজা নিচ্ছি, আহা জমে যাবে। পাহাড় পাহাড়ের এই সুন্দর্য্য টা আমি একবার এক্সপেরিয়েন্স করতেই চাই। সে আহ আজ হোক কি কাল? এখন এখন আমরা যখন কলেজ থেকে উঠবো, কলেজে এখন পড়াশুনার প্রেসার থাকবে। তারপর জব পেয়ে গেলে জবের প্রেসার থাকবে। কোনদিন সময় হবে কি হবে না জানিনা কিন্তু এক্সপেরিয়েন্স তো আমি করবোই। মানে এটা আমার লাইফটাইম ইচ্ছা। আর পাহাড় বলতেই একটা কথা মাথায় আসে কেদারনাথ। কেদারনাথের ট্র্যাকিং কার না ভালো? সেই বরফের মধ্যে দিয়ে ঠাকুর দর্শন করতে যাবো কেদারনাথের মন্দির। পাহাড়ে চড়বো আহা এই সুন্দর্য দেখতে কার না ভালো লাগে? বরফে ঢাকা বরফ পড়ছে ঐসব ঐসব মুহূর্ত গুলো ক্রিয়েট করতে চাই এবং বন্ধুদের সাথে। ফ্যামিলির সাথে গেলেও ক্ষতি নেই। কিন্তু ফ্যামিলির সাথে তো সেরকম ছ্যাবলামি মারতে পারবো না যেটা বন্ধুদের সাথে মারতে পারবো।

আমরা এটার মাধ্যমে অনেক কিছু জানতে পারি, অনেক জায়গার সম্বন্ধে অনেক ধারণা পাই। এই ধর আমরা যখন আহ social media য় কোন দেখিনা যে travel jobs কোন জায়গায় কেউ ট্রাভেল করছে তার ওপরে কোন ব্লগিং করছে, তো আমরা সেগুলো থেকে দেখি যখন, তখন ইচ্ছা করে কি? যদি এই জায়গাটা আমি ঘুরতে পারতাম। সত্যি তাই এরকম আশা করি আমাদের সবারই এরকম ইচ্ছা করে। তো হ্যাঁ যদি কখনো যাবার সুযোগ পাই আমার অবভিয়াসলি আমার পাহাড় ঘুরতে ভালো লাগে। আর যেটা আর কি আহ আমার খুব dream place বলতে পারিস কেদারনাথ যাওয়া। কারণ আমার ভগবান দর্শন করা আমার খুব শখ। কেদারনাথ, বেনারস বল, বৃন্দাবন থেকে শুরু করে তোর আহ বদ্রিনাথ দর্শন সমস্ত আমার ভগবান দর্শন করতে আমার খুব ইচ্ছা করে। আর শুধু তাই নয় এই ধর আমরা যখন পাঠ্য বইতে অনেক কিছু পড়ি ছোট বেলায় পড়েছি যে, এর অমুক জায়গার ঘোরার সম্বন্ধে।

শুধুই সেটা দেখতে একটা ভালো লাগে যেটা কিনা এটা ছোটবেলার একটা বইতে পড়েছি এখন দেখছি। আবার সেটা তোর যখন সেটা সম্বন্ধে আরো অনেক কিছু আরও বেশি অনেক কিছু জানতে পারি সেটার সম্বন্ধে। ধর আমরা ছোটবেলায় অনেকেই তো শুনেছি ব্যান্ডেল চার্চে যাওয়া এই যাওয়া ওই যাওয়া এইগুলো। কিন্তু যখন তোর আমি যখন চার্চে গিয়েছিলাম সেখানে গিয়ে শুধু যে ব্যান্ডেল চার্চের হিস্ট্রি জানতে পেরেছি তা নয়, সেখানকার আহ মধ্যে যীশুর জীবনে অনেক কাহিনী সেইগুলো সব জানতে পেরেছি এগুলোই। তো ট্রাভেলিং

হ্যাঁ বেরোলাম বন্ধুদের সাথে দিল্লি রোডে গিয়ে একটু চা খেয়ে এলাম আড্ডা দিয়ে এলাম ওটাও একটা ঘোরা। বা সাইকেল নিয়ে একটু এলাকায় ঘুড়ি কোন আহ আশেপাশে কোথাও একটু ঘুরে এলাম, সেটাও একটা ঘোরা। সুতরাং আহ মনের শান্তির জন্য mind fresh করার জন্য সব সময় যে দূরে দূরে যেতে হবে ঘুরতে সেটাও না। কলকাতার দিকে কি আরো দূরে যেতে হবে এমন না। বাড়ির পাশের ঘোরাটাও কিন্তু মনে শান্তি দেয়। আমি পাশে গিয়ে বন্ধুদের সঙ্গে দুই মিনিট আড্ডা দিয়ে এলাম সেটাও মনের মধ্যে শান্তি দেয়। সেটাও kind of traveling ই বলে। তো আসে আর তাছাড়া তোর যখন আহ ভিক্টোরিয়া গিয়েছিলাম, সেখানে ভেতরে ঢুকেছিলাম যখন সেই ইতিহাসে পড়া অনেক কাহিনী সেখানে দেখতে পেয়েছিলাম। সেগুলো দেখতে আমার খুব ভালো লেগেছিল। আর দেখ ইতিহাস সত্যি কথা বলতে অতটা যে আমরা সবাই ভালোবাসি তা নয়। কিন্তু যখন সেটা জিনিসগুলো যখন চোখের সামনে দেখতে পারিনা সেটার মধ্যে একটা আলাদাই শান্তি আছে এটা মানতেই হবে। তো ট্রাভেলিং একদিক থেকে যেমন এন্টারটেইন করে আবার এক দিক থেকে আমাদের অনেক কিছু জানতেও সাহায্য করে। সে তো বটে ভাই ভ্র ট্রাভেলিং মানে ভ্রমণ আর ভ্রমণ বললেই তীর্থ ভ্রমণের কথা তো মাথায় আসেই। আগে যখন ছোট ছিলাম তখন অনেক ছোট আমি কত বছর হবে? ওই ছয সাত বছর খুব বেশি হলে। তখন আমরা বৃন্দাবন ঘুরতে গেছিলাম আর আমার এখনোও আজ পর্যন্ত সেই বৃন্দাবনের গাছপালা, বাড়ি, ঘর, নর্দমা বল, জঙ্গল বল, বাঁদর বল, খেলনার দোকান বল, মন্দির বল, প্রসাদ বল, সব মনে আছে সব। এবং আহ খুব ভাল্লাগে যখন এসব জায়গায় আমরা যাই তীর্থ ভ্রমণে যাই যখন আমরা। এবং একটা আলাদা kind of energy চলে ওখানে। No doubt and I think আহ সবারই একবার করে এরকম জায়গায় ঘুরে আসাই উচিত। কারণ ওটা একটা আলাদা type of experiemce. আমরা সবাই বন্ধুদের সাথে ঘুরতে যাই ঠিকই আহ ওটাও একটা আলাদা type of experience. আর আহ আমার আমারও পাহাড় পর্বত খুব ভালো লাগে। যেটা তুই বললি যে, sea beach না পাহাড় পর্বত? পাহাড় পর্বত। আমারও সেম ওখানকার বরফ সাদা বরফ সাদা আকাশ একটা আলাদাই সৌন্দর্য্য ওখানকার। আর আমার ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগে। তো সেই হিসাবে তো আমার জন্য পাহাড় একদম পারফেক্ট বলা যেতে পারে। এবং ওখানকার যা কালচার ওখানকার যে একটা শান্তি সেটা আলাদাই। বিচ ভালো বিচ ঠিকাছে romantic beach but ঠিক শান্তির জায়গা না। বিচে সব সময় একটা হইহুল্লোড় লেগেই থাকে। but mental peace এর জন্য পাহাড়ের থেকে ভালো আর কিছু হতে পারে না। এখানকার কালচার ওখানকার এত নেচার ওখানকার যেন সব কিছু এত নে নেচারের সাথে কানেক্টেড না? যে ওখানে গেলে একটা energetic feel আসে। ওখানে গেলেই যেন মনে হয় যে সব কষ্ট চলে গেছে সবকিছু চলে গেছে। এবং সেই বরফের ঠান্ডা ওয়েদারের মধ্যে